দূরে একটা জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে। অনেক বাড়ি ঘর অনেক দূরে দূরে রয়েছে সামনে একটা গঙ্গা অনেক লঞ্ছ দাঁড়িয়ে আছে লোকজনের সমাগম গাছপালা দূরে দূরে দেখা যাচ্ছে ।

রয়েছে হলুদ কালার -এর একটা পেপার গোলাপী কালার -এর একটা পেপার সাদা কালার - এর একটা পেপার লাগানো রয়েছে দূরে একটা জানালা জানালার বাইরে অনেক গাছ সবুজ রঙের কিন্তু এখানে কোন ছাত্র ছাত্রী নেই ।

পর পর তিনটে গাছ পিছনে আরেকটা দেখা যাচ্ছে আরও আছে অনেক । এখানে সারি সারি গাছের মেলা বাড়িঘর একটা দূরে সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি দেখতে খুব সুন্দর।

একজন হাত সামনে দিয়ে অন্য দিকে তাকিয়ে মাছয়ালা মাছ নিয়ে বসে আছে বেচার জন্য পাশে একজন বসে অন্য দিকে তাকিয়ে আছে।